এবং সাদা আর কালো রং করা রয়েছে। এবং সিম্ব ই স্কোয়া উঃ যে বে মম ব্রিজ মানে যে রাস্তাটা রয়েছে রাস্তাটার মাঝে মাঝে সাদা সাদা ভেতরে দাগ দেওয়া রয়েছে এবং ওটা ব্রিজে -র মতো করা রয়েছে।

হে টোলের পরেই যে জল না জলে একদম ব্রিজ টোর অদ্ধেক হয়ে নিছে। একটা ব্রিজ রইছে। ব্রিজ টার অদ্ধেক জল অদ্ধেকে তাওপরে ব্রিজ । ব্রিজ টা বিশাল লম্বা ব্রিজ । ব্রিজ টার উপরে সিমেন্টের পিলার করে দিয়া আছে এবং ব্রিজ টোর তলে যে পিলার গেছে সেগালা খুব মোটা।

এ ঘাস রয়েছে এবং ঝোপ তারপর মাটি র‍‍য়েছে একটো লোহার পুল র‍‍য়েছে ইলেক্ট্রিক তারের এবং একটো কালো রঙ্গের গরু একটো আ আ সাদা রঙ্গের গরু র‍‍য়েছে।

এটা একটো ব্রিজ । ব্রিজে র উপরে একটো গাড়ি সাদা রঙের গাড়ি উধার থেকে আইসছে এবং একটো কালো রঙের বাইক আইসছে।

গাছগুলা দেখাচ্ছে। এবং গাছগালার পাশে কতগুলো তার । তার পাশে একটা বিল্ডিং রয়েছে । বিল্ডিং টা বেশ বড়। এবং উপরে পিলার গালা রয়েছে। পিলার গালা সাদা সাদা।